সুন্দর আলোকসজ্জার ও ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন বয়সের স্টুডেন্ট রা ব্যায়াম শিখে থাকে।

এই পার্কে কুড়িজন কর্মী কাজ করেন। এরা প্রতিদিন পার্ক -টি পরিষ্কার নিবিস্কার কাজ করে থাকে। হাজার হাজার মানুষ এই পার্কে ঘুরতে আসেন।

স্টেজের মধ্যে সুন্দর আলোকসজ্জা ব্যবস্থা রয়েছে। এই হল ঘরের সামনে পাঁচশো লোক বাসার সিট রয়েছে। পাঁচশো লোক বসে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখে থাকে।

থাকে। এখানে হাতি থাকে। এই হাতিগুলি বুনো হাতি। এই হাতিগুলি --

পার্ক টিকে নির্দিষ্ট সময় অন্তর পরিচর্যা করা হয়। পার্কের মধ্যে একটি সুইমিং পুল রয়েছে এবং সুইমিং পুলে --

বাইবেল - এর পবিত্র বাণীর জেরক্স -এর পেপার রয়েছে। তারা সেই পেপার দেখে পবিত্র বানী গুলি পড়ছে।

লিকুইড দ্রব্য প্রস্তুত করার মেশিন রয়েছে। লিকুইড দ্রব্য তৈরির কাজে কর্মীরা নিযু --

পার নাইট স্টে করতে গেলে পাঁচ হাজার টাকা ভাড়া দিতে হয়।

এখানে সব সময় কুড়ি থেকে পঁচিশটি রিস্কার স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকে। ট্রেনে করে --

আসা যাত্রীদেরকে এই রিক্সায় করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এই এলাকাটি বেশ জঞ্জাট পূর্ণ।

বেশ কিছু বড় বড় গাছ রয়েছে। গাছগুলোর চারিদিকে বেদি করা রয়েছে। যেখানে স্টুডেন্ট - রা বসে থাকে। এলাকার বাচ্চারা স্কুল -এ পড়াশোনা করায় এখানে খুব ভালোভাবে পড়াশোনা শেখানো হয়।

এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তার পাশে একটি অটো স্ট্যান্ড রয়েছে। এখানে সব সময় দশ থেকে পনেরটি অটো স্ট্যান্ড করে থাকে।

চলে গিয়েছে যা এই এলাকার ইলেকট্রিকে সরবরাহ করে থাকে। এলাকার পাশে রয়েছে একটি অনুচ্চ টিলা।

ফুল বেলপাতা দিয়ে পূজা করে থাকেন। এই মন্দিরটি সব সময় খোলা থাকে। সব সময় ভক্তদের আসা যাওয়া লেগে থাকে।

এটি আমাদের এলাকার একটি ঝিল। এই ঝিলটি বেশ বড়। ঝিলের পাড়টি সুন্দরভাবে বাঁধানো। এই ঝিলের পাড়ে মানুষজন বসে থাকে।

এখানে মানুষজন ঘুরতে আসে। ঝিলটির পার ধরে একটি মাটির রাস্তা রয়েছে।

শোরুম এর ভিতরে জামাকাপড় গুলি খুবই সুন্দর ভাবে সাজানো রয়েছে। এই শোরুমে ।

বিভিন্ন আকারের পাথরের খন্ড রয়েছে। যার উপর বসে থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে।

বড় বড় লাইট রয়েছে। রাতের বেলা সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে।

এটি আমাদের এলাকার একটি নদী। এই নদীর উপর দিয়ে একটি বীজ রয়েছে। এই ব্রিজ দিয়ে ট্রেন যাতায়াত করে থাকে। এই নদীটি --

পেট্রোল পাম্পটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িগুলি এই পেট্রোল পাম্প থেকে তেল তোলেন। এই পেট্রোল পাম্পে - এ --

এটি আমাদের এলাকার একটি ইনস্টিটিউট এর ক্লাসরুম। এই ক্লাসরুম টি বেশ বড়। এই ক্লাসরুম এ --

এখানে প্রজেকশন এর মাধ্যমে পড়াশোনা করানো হয়ে থাকে।

দুজন লোক এই দোকানটি সামলায়। এই দোকানের উপরে একটি বাড়ি রয়েছে। বাড়িটি খুবই সুন্দর । বাড়িটির সামনে বেলকনি খুবই সুন্দর। বাড়িটি খুব সুন্দর করে রং করা।

এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তার পাশে বড় বড় মল দোকান শোরুম রয়েছে। এখানে একটি জামা কাপড়ের।

এটি আমাদের এলাকার একটি স্টেডিয়াম । এই স্টেডিয়াম টি বেশ বড়। এখানে দশ হাজার মানুষ বসাস সিট রয়েছে। এখানে ক্রিকেট ফুটবল --

এটি গ্রাউন্ড রয়েছে। গ্রাউন্ড টি খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ কিছু গাছ রয়েছে। ন্যাশনাল ফ্ল্যাগ তোলার একটি বেদি রয়েছে।

এলাকার মানুষজনেরা এই পোস্ট অফিস থেকে পরিষেবা পেয়ে থাকে।